এবং সামনে একটি ব্ল্যাক কালার এর বাইক দেখা যাচ্ছে।

আমরা একটি জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছি। যেখানে অনেকগুলি ব্যানার লাগানো রয়েছে। ব্যানার গুলি নীল রঙের এবং একটি ব্ল্যাক কালার এর। রেলিং দেখতে পাচ্ছি। ঠিক তার নিচেই আমরা একটা গেট দেখতে পাচ্ছি যেটা স্টিল এর। একটা গেট এর পাল্লা খোলা।